চারদিকে বসার অনেকগুলো টুল রাখা রয়েছে।

ভিতরে দুইটি বড় ঠাকুর রয়েছে।

পানির ড্রামের পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছে।

নীচে কতগুলো বাইক দাঁড় করানো আছে।

জলের ট্যাংকির ওপরে একটি পতাকা আছে।

বিল্ডিংটি সাদা ও লাল রঙে রং করা।

ছাদের উপর অনেক ইট গাঁথা আছে।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

দেওয়ালে অনেক বড় বড় জানলা দেখা যাচ্ছে।

নীচে একটি ঘড়ির দোকান দেখা যাচ্ছে।

দেওয়ালে অনেক বড়ো কাঠের গ্যালারি লাগানো আছে।

পাশে কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছে।

এখানে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

এখানে আমরা একটি কোড দেখতে পাচ্ছি।

বাইরে অনেকগুলি পোস্টার লাগানো রয়েছে।

দোকানের ভিতর অনেক মানুষজন দাঁড়িয়ে আছে।

এখানে আমরা একটি প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি।

দেওয়ালের পাশ দিয়ে একটি সিঁড়ি বয়ে গেছে।

আমরা এখানে একটি দোকান দেখতে পাচ্ছি।

দেওয়ালে একটি বড়ো গ্যালারি রয়েছে।

মাঠের পাশে একটি স্লিপার দেখা যাচ্ছে।

এখানে আমরা একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

বিল্ডিংয়ের সামোনে একটি ফাঁকা মাঠ রয়েছে।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা আছে।

ছাদে মনে হচ্ছে ছাদ নির্মাণের কাজ চলছে।

দেওয়ালে দুইটি বড় আয়না লাগানো আছে।

পিছন দিকে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে।

স্লিপার -এর দুই দিকে দুটি ছেলে মেয়ে আছে।

পিছনদিকে একটি দেওয়াল গারানো আছে।

টেবিলের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে।

এখানে আমরা একটি শপিং মল দেখতে পাচ্ছি।

এটার মাঝখানে একটি ওয়াটার পুল রয়েছে।

এখান থেকে একটি গেট দেখতে পাচ্ছি।

দেওয়ালে অনেকগুলো গিটার সাজানো রয়েছে।

উপরে কয়েকটি বড়ো বড়ো কার্টন রয়েছে।

উপরে অনেকগুলো সাদা লাইট লাগানো আছে।

সামনে একটি বড় আলমারি দেখা যাচ্ছে।

সামোনে একটি ফাঁকা জায়গা দেখা যাচ্ছে।